এটা একটা ছোট মার্কেট দোকান। পুষ্প মেডিকেল হল আছে আধুনিকা আছে-এ ।

তার পাশে বাড়ি আছে ছোট ছোট। কোন গাছপালা অনেক আছে আর নীল কালারের এ আকাশ আছে।

জলাশয়ের মতো আছে এবং তার পাশে দেবদেরু গাছ হারি করে লাগানো আছে এবং অনেক দেবদারু গাছ লাগানো আছে সারি করে লম্বা লম্বি ভাবে।